এটা একটা স্কুল ঘর সামনে একটা কলিডোর আছে । যার সামনে স্বামী বিবেকানন্দের ছবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি গান্ধিজির ছবি সব টানানো রয়েছে সামনে বাই উম দেওয়াল আছে দেওয়ালের মধ্যে অনেকগুলো --

তাই সবাই আসতে পারছেনা এই চিড়িয়াখানা--

যে বা বাইক দাঁড়ানো আছে এবার এখানে হাসপাতাল -এর মধ্যে অনেক লোকজন এসছে পেশেন্ট এসছে তারা চিকিৎসা করবার জন্য।

এখানেএকটা পাহাড় দেখতে পাচ্ছি পাহাড়ের সামনে অনেক সবুজ গাছ আছে । পাহাড়গুলো হল কালো পাথরের তৈরি পাহাড় পাহাড়ের মধ্যে অনেক ছোট ছোট সিঁড়ি আছে সামনে পা পাথর আছে । পাহাড়ের সামনে কোনও এখন লোকজন দেখতে পাওয়া যাচ্ছেনা ।

এখানে একটা বাড়ি দেখতে পাচ্ছি বাড়ির সামনে একটা উ ছেলে সে ঝাট দিচ্ছে বাড়িটা হল পুরো কমলা কালার -এর বাড়িটা বাড়ির সামনে দরজা খোলা পাশে একটা জানলা আছে।

রাস্তার মধ্যে দিয়ে দুটো মোষ যাচ্ছে। তার পেছনে একটা বউ দাঁড়িয়ে রয়েছে রাস্তার পাশ থেকে একটা বড়ো বাড়ি বাড়িটা বেশ উঁচু দোতলা বাড়ি।

একটি দোকান বন-এ বন্ধ রয়েছে আরেকটি শাটার দিয়ে নামানো।

এটি একটি সেলুন সেলুন -টা সেলুন -টা খুব সুন্দর ভাবে সাজানো হয়েছে উদ্বোধন হচ্ছে-এ।

এখানে একটা পার্ক আছে। পার্ক টা খুব সুন্দর। পার্ক এর সামনে একটা ছেলে দাঁড়িয়ে আছে। পার্ক -এ আরও অনেক লোকজন আছে। পার্ক এর সামনে সুন্দর সুন্দর ফুলের গাছ আছে। ছেলেটা এদিকে তাকিয়ে রয়েছে।

এবং নীচের তলায় হয়েছে খাঁ অনেককিছু খাবার দাওয়ারের সব কিছু রেস্টুরেন্ট এর মতন।

এখানে একটা সুন্দর পার্ক আছে পার্ক -টা খুব সুন্দর দেখতে চারিদিকে দেওয়াল আছে চারিদিকে সুন্দর সুন্দর গাছ আছে একটা ছেলে দোলনায় দোল খাচ্ছে ছেলেটি।

এটা একটা ক্লাসরুম যেখানে টিচার পড়াচ্ছে।

ছাত্রছাত্রীদের মুখেও সব মাস্ক পরে আছে-এ।